আর এখানে লাল গোলাপি হলুদ সাদা পিঙ্ক --

এখানে একটা মেয়ে সুন্দর করে আর্চ এর মতো একটা ব্যায়াম করছে।

ঝুড়ি নিয়ে হাটছে পাস দিয়ে একটা রাস্তা দিয়ে সাইকেল চলে যা --

এখানে একটা ফাংশান টাইম এর হচ্ছে।

এখানে একটা সুন্দর বাগান আছে বাগানটায়--

বা বাড়ি টাইপ এর দেখা যাচ্ছে লাল রঙের দরজা হলুদ রঙের রং করা পিছনটায়--

আর পাশে একটা ডানপাশে একটা নীল রঙের বিল্ডিং আছে।

সেলুন টার নাম শিব এন্ড পার্লার ।

বাগানে সাদা রঙের একটা গেট করা। গেট এর বাইরে গ্রিল দেওয়া।

পাশে ফুলের একটা শোকেস করা আছে।

আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো আছে।

আছে ভিতরে নীল হলুদ পিঙ্ক রঙের--

কিছু গাড়ি লাগানো আছে চারচাকা ।

বাইরে দুটো তিনটে গাছ আর বাঁ বাদিকে--

হলুদ হলুদ কিছু ঘাস হয়েছে।

মাঠের মধ্যে অনেক লোক দাঁড়িয়ে আ--

বড়ো ব্রিজ - ও দেখা যাচ্ছেব্রিজ এর কালার - টা নীল আর সাদা।

সবুজ রঙের গাছপালা দিয়ে ভর্তি পাহাড়টা ।

পা দিকের রাস্তায় একটা লোক দেখা যাচ্ছে। কিছু লোক হাঁটছে।

জিনিস ডাল পালা ছোট গাছ হয়েছে।